সামনে দেওয়া আছে। সেটা একটা ফলের দোকান। ফলের দোকানে চেরি ফল বিক্রি হচ্ছে।

সামনে যে ছবিটা রয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে দুখানা লম্বা নদীর মধ্যে স্নান করছে। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা।

এবং রঙ বে রঙের ফুল ফুটে আছে।

সামনের যে ছবিটা রয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে একটা বড়ো মাঠ ।

সামনের যে ছবিটা রয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে একটা বাচ্চাদের শিশু উদ্যান। শিশু উদ্যানে দোলনা এবং আরও অন্যান্য খেলাধুলার জিনিসপত্র রাখা রয়েছে।

সামনের যে ছবিটা রয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে একটি সিংহ। সিংহকে খাঁচার মধ্যে আটকে রাখা।